আগে দিতাম কী খাওয়াতাম, খেত

সেই জন্য আমার দেখি আমার পেছন পেছন রোজ আসবে, আমাকে বাইরে অবধি ছেড়ে দেবে।

রাস্তার কুকুর কে দেখলেও আমার ভয় লাগে না, আমি ওদের খাবার দি, এ করি আমার এখন অনেক ভয় সব কেটে গেছে।

হ্যাঁ সেই তো বলছি। দার ঘরেতেও ছিল, গেছিলাম

কিছু করবে না, হাত দে না হাত দে না আমার তাও ভয় লাগতো, ভয়ে ভয়ে হাত দিতাম। আবার সেই গায়ে উঠেছিল এ এ একটা সেই

ওইযে তুমি একবার আমাকে দেখিয়েছিলে মনে আছে?

auto করে যাওয়ার সময় ঘরেতে সেই নাদুস মতো কী লম্বা মতো সরু মতো ছোট মতো একটা কুকুর ছিল, জানো তো? কুকুর ছিল। ওদের কী বলতো ওদের একটা এর অভিশাপ আছে কুকুর বেশীদিন টেকে না ওদের জানো। মোরে যায়, যেকোনো কারণে মোরে যায় জানো তো?

টেকে না, ওদের বাড়িতে না বে বেশিদিন টেকে না। একবছর দু বছর এর মধ্যে মোরে যায়। এইবার ওই কুকুরটা না বাচ্চা ছিল পেটে না কি ছিল ওটা মনে পড়ছে না কাউকে ঘরে ঢুকতে দেবে না।

তো আমাকে বাড়ির ওরা বলতো যে আসো না আহ ও কিছু করবে না এস না।

আমি যাই না এবার যখন ওর cesar হয়েছিল এবার দেখো থাকতে থাকতে ওর প্রতি একটা মায়া পড়ে গেছিলো। দেখি ও বাবা আমার কোলের কাছে এসে না ওই পটি বাঁধা আছে পেটেতে। আমার কোলের কাছে এসে শুয়ে পড়েছে। আমি বলছি উঃ বাবা মাসিমা ভয় লাগছে। আহ এবার তোমার দাদা এসেছে চাবি নিতে মানে তোমার দাদা duty থেকে এসে গেছে এবার দেখছে ঘরে তালা দেওয়া তো

এবার ঘরে তালা দেওয়া দেখে চাবি আনতে গেছে। এবার তোমার দাদাকে চাবি দিচ্ছি দিতে দেবে না, আমার গায়ে touch ই করতে দেবে না, চাবি নিতে দেবে না ও। জানো এতো । আমি কিন্তু ওর

মানুষ কী ভাবে জানো? এই যে কুকুর কুকুর হয়তো কামড়ে আবার কিছু কুকুর আছে গো আবার ওখানে একটা বৌ তো suicide করেছিল জানো তো একটা বৌ, কেটে বাচ্চাও হয়েছে মানে আমার ছেলের থেকেও ওর আহ বাচ্চাটা হয়েছে মানে একটু ছোট আমার ছেলেটা একটু বড়ো

মানে এ হয়তো দু এক মাসের এইদিক ঐদিক হবে। আমার তা দু-এক মাসের বড়ো ওদের তা দু-এক মাসের ছোট। বড়ো ছোট একটু আধটু হবে জানো তো আর ওই বৌটার একটা মেয়ে আর আবার একটা মেয়ে হয়েছে। এবার বৌটা কী করেছে উম suicide করেছে জানতো? suicide করেছে, ঘরেতো মেয়েটা ছিল না বড়টাও ছিল না ওই বাড়িওয়ালার ওখানে এসে বসতো। আমার ঘরেতেও আসতো কিছু দরকার পড়লে চাইতে আসতো ইয়ে করতে আসতো tv দেখতে আস্ত আমার ঘরেতে তা ওর মেয়েটা আসত বড় মেয়েটা আসতো বারো তেরো বছরের তো তখন ওর মায়ের বাচ্চা হয়েছে।

ছেলেটা দুধ খোয়ার জন্য ছট-ফট করছে জানো?

নিয়ে আ আসতো এবার আমার ও তো বাচ্চার তো দ আমার বাবুও তো দুধ খায় আমার।

বলতো ও বৌদি বৌদি একটু দুধ দেবে? তোমার বুকের দুধ দেবে? খাওয়াবে উহ আমার বোনকে। এবার কী বলবো বল বাচ্চা তো আমি তো নাও তো বলতে পারবো না বলো নাঃ।

কিন্তু সব সময় দুধ আবার দিতেও পারবো না নাও বলতে পারবো না। ও ওর নাম কবি মেয়েটা মেয়েটার নাম কবি জানতো? তো আবার ওকে একটু করে দুধ দিতাম উহ উহ আমি তারপরে বলতাম দেখ কবি আমি তো সব সময় দিতে পারবো না ওকে তোলা দুধের অভ্যেস কর।

খাওয়াতে তারপরে এটা এ হলো।

রাতে ওই আমাদের এই রামচন্দ্রপুর এ যেখানে পুতুল দের বাড়ি

বিক্রিই করে দিলো।

হ্যাঁ দিয়ে দিলো মানে একটু বড়ো হতে একটু সামান্য এ হতে ছোটই ছিল তা আহ উম কত পয়সা দিয়ে মনে হয় বিক্রি করে দিয়েছে না কি করে দিয়েছে কি জানি। বিক্রি করে দিয়েছে তারপরে এবার এ হয়ে গেলো, তারপরে মেয়েটা এমনি থাকতো, থাকতে থাকতে থাকতে থাকতে আবার এ হলো কি বলে? মেয়েটা আবার ওই শুনলাম আমি আবার তারপর তো চলে এসেছি অনেকদিন হলো ওখান থেকে চলে আসতে কী করেছে আবার ওখানে এ হয়েছে মেয়েটার বিয়ে হয়ে গেছে জানো তো আবার একটা বাচ্চা হয়েছে এখন, ঘরজামাই হয়ে ছেলেটা থাকে। ঘরজামাই হয়ে? হ্যাঁ ঘরজা ছেলেটার ও কেউ নেই, মেয়েটা দের জায়গা আছে তো। মেয়েটার না ভাগের জায়গা আছে অনেকটা আর কেউ নেই ওই একটাই মেয়ে। আমার একটা আপত্তি কী জানো? এই ঘরজামাই হওয়াটা না আমার আরে শোনো না মেয়েটার মেয়েটার বাবা-মা মারা গেছে, মেয়েটার বাবাও মারা গেছে ঠিক আছে এবার মেয়েটার জ্যাঠাই মা রা আছে, কে আছে দেখবে কি না দেখবে এবার মেয়েটার তো life আছে বলো না?

না সেটা ঠিক কথাই। এবার ওই জন্যে কি করেছে মেয়েটা মানে যে ছেলেকে বি একটা করেছিল সেটা ভালো হয় নি। তাকে ছেড়ে দিয়েছে, আবার একটা করেছে। তারপর? এবার এবার সেই ছেলেটা না আমার দাদার সাথে এসেছিলো। ছেলেটাকে বলছি আপনি কে? বলছে ওই মেয়েটার এ। আমি বলছি তোমার বৌয়ের নাম কি? বলছে কবি। কবি বলছিলো, আমি বলছি কবি? কবিতা কবিতা বলছে, আমি বলছি কবিতা টবিতা তো জানি না। কবি? বলছে হ্যাঁ। তারপরে একদিন এসেছিলো আমার কাছে নেবে বলে মেবৌটাকে নিয়ে এসেছিলো হ্যাঁ গো এসো। বৌটাকে নিয়ে কথা বলার জন্য এসেছিলো। তারপরে কথা বলে গেলো আর আসে নি। ও আগে আমার না ছাতার কাজ করতো জানো তো? আমি যখন হয়ে এখানে চলে এসেছিলাম প্রথম তখন আমার কাছে ছাতার কাজ শিখতো। আচ্ছা ওই ওই ওইটার কি খবর?

ওই ওই ইয়ে গো কি একটা একটা একটু ছিপিয়াল type এর একটু

হবে বোধহয়

মামনির পিসি মামনির পিসি হ্যাঁ ঐযে দুটো পয়সা দে না, দুটো পয়সা

না ও আর এখন আসে না। ওর সেই জানতো ভানুদার কি হয়েছে?

ওই পাগলী মতো ভানুদার বোন।

জানো বেচারির কি অবস্থা।

ভানুদার ভানুদার cancer হয়েছে জানো মনে হয় জিভ এ তে।

এবার কথা ফথা বলতে পারে না বলছে।

উহ দাদার খুব শরীর খারাপ। কি হয়েছে বলে না আমি পরে মামনির মায়ের মুখ দিয়ে শুনলাম। মামনির মা

ওই ওই ওই খেপিটি আসে না তালে? তালে ওই খেপি টা আসে না। না ওইটা আর এখন আসে না। আগে খুব আসতো এখন আসে না।

যাগ্গে নাই আসুক।

মেজদির সাথে যখন আগে কথা বলতাম জানিস তো আমাদের বাড়িতেও আসে, বলে দশ টাকা দেয় না দশ টাকা দেয় নাহ।

তারপর আবার ভিক্ষাও করে রাস্তায় ঘুরে ঘুরে।

কেন বলতো ওরকম করে বিমল খায় তো ঐজন্যে, নহলে নয়। সবাই তো আর এ নয় বলো না খাওয়ার জিনিস খাবে না শুধু এই খাবে, খালি বিমল টিমল খাবে।

আজকে তোমাদের রাতে কি হচ্ছে?

ওইতো বত্রিশ, নটা বত্রিশ। বত্রিশ হয়েছে? বত্রিশ মিনিট এখন? পনেরো মিনিট এর মতো হয়েছে পনেরো-ষোলো মিনিট এর মতো হচ্ছে।

নুম্বার নেই তো আর। আমি এই তো এবার দেখো এতক্ষণ ধরে তো আমার সাথে আর কেউ বলবে না। পূজা হলে দেড় ঘন্টা time পেয়ে যেতাম। হ্যাঁ দেখো এইগুলো কি বলতো

হ্যাঁ গুড়িয়া কে করবো।

হ্যাঁ ও বকে, ওকেও করতে হবে।

হ্যাঁ কিন্তু বলে ফেলে

ওরা বকতে থাকলে বকতেই থাকবে।

না যদি জানিয়ে করো না হয়তো হটাৎ করে phone phone এলো, তখন ঠিকাছে

ইটা ওদেরকে বলতে হবে।

বলতে জানাতে হবে তো ওদের।

তোমার টা অত ঝামেলায় টামেলায় যাওয়ার দরকার নেই এই আছে ঠিক আছে।

পনেরো মিনিট হচ্ছে বাবু, পনেরো কুড়ি মিনিট হচ্ছে। ডিমভাজা রুটি করেছি না না আমার ডিম্ ভাজা রুটি করেছি, আমি এই ডিম্

হ্যাঁ চিকুর জন্যে কিছু করতে পারি নি গো আমি আজকে। বাসন বার করতে করতে মাথা খারাপ হয়ে যাবে। বাসনের গামলা খালি হয় না এ হয় না, কিচ্ছু হয় না। এখন না এতো কাজ পরে গেছে কালকে থেকে রান্না বান্না করবো না তো।

হ্যাঁ চাপ বেড়ে যাচ্ছে না তোমার

কি